এটা একটা খালি রাস্তা যার এক সাইডে আছে কোনো ফ্যাক্টরি বা কোনো কলেজ হতে পারে।

এটা যে চিলড্রেন পার্ক ।

দেখা যাচ্ছে যা গুলে হলো যার সম্বন্ধে এখানে--

এখানে চারটি বিল্ডিং দেখা যাচ্ছে।

ছু কম্পিউটার যা ডেল কোম্পানি থেকে এগুলি আর কিছু ছবি--

এটা হচ্ছে ওয়েস আগরতলা পুলিশ স্টেশন ।

এখানে দুটি সিলিন্ডার দেখানো হয়েছে।

আর একটা বাইক আর অনেকগুলি দুকান আর মহিলাটি হেঁটে যাচ্ছে সামনে আছে অটো ।

একটা ইকো একটা অটো আর এক--